একটা ফলের দোকান দেখতে পারছি সেইখানে কমলা রং-এর ফল আপেল আঙ্গুর অনেক সাজানো গোছানো রয়েছে একের পর এক থাক থাক করে রাখানো আ--

খুব লাগছে রাস্তাটা সুন্দর বলছে অনেক সুন্দর লাগছে।

দারুন ভাবে সবাই একসাথে তাল মেলাচ্ছে। দেখতে খুব ভালো লাগছে ডান্স ক্লাস -টিকে।

ডিজাইন করে বানানো হয়েছে মাঝখান দিয়ে রাস্তা রয়েছে অনেক লোক যাওয়া আসা করছে পাশে একটা রাস্তা রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে।

একটা অফিস -এর সামনে দাঁড়িয়ে আছি-ই অফিস -টি অনেক সুন্দর দেখতে অনেক লাইট রয়েছে অফিস -এ একজন বসে আছে ডাকাডাকি করছে চেয়ার -গুলো সাজানো গোছানো অফিস -টি অনেক দারুন সুন্দর দেখতে পাশে একটা সিঁড়ি রয়েছে দারুন দেখতে ।